আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। সামনে--

ছবিটিতে একটি বন্ধন ব্যাঙ্ক ও বন্ধন ব্যাঙ্ক এর এ.টি.এম. এর ছবি দেখা যাচ্ছে যেটি নীল প্যাকার্ড এর উপর সাদা কালিতে লেখা রয়েছে বন্ধন ব্যাঙ্ক ও লাল এর ওপর সাদা লোগো দেয়া রয়েছে--

কে ও দূরে কিছু গাছপালার দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি সিমেন্ট -এর সাদা সেতু দেখা যাচ্ছে যার ওপর একটি লোককে খয়রী জামা ও মাথায় সাদা টুপি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি পৌরসভা দেখা যাচ্ছে যেটি বড় নীল গেট - এর ওপর লেখা রয়েছে খরগপুর পৌরসভা একটি সাদা ও নীল রঙের খুব বড় বিল্ডিং দেখা যা--

হাতে ঘড়ি চোখে সানগ্লাস ও লাল জুতো পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নিচে নদী দেখা যাচ্ছে। আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে। ওপরে আকাশ দেখা যাচ্ছে।

একটি নীল প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। যেটিতে নীলের ওপর সাদায় লেখা রয়েছে নিউ তাজ হেয়ার সেলন ।

আশেপাশে কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে নীচে কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে দূরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ডাকঘর দেখা যাচ্ছে যেটিতে লাল রং দেখা যাচ্ছে দেয়ালে একটি --

একটি কালো রঙের গ্রিল দেখা যাচ্ছে আশেপাশে কিছু প্লাকার দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি পার্লার দেখা যাচ্ছে যেটি লাইট জ্বলা প্ল্যাকার্ড -এ লেখা রয়েছে ইন স্টাইল জেন্টস পার্লার দেয়ালটি লাল ও আকাশি রঙের।

মাটির ওপরে সবুজ কিছু ঘাস দেখা যাচ্ছে ও সামনে লক্ষী মায়ের একটি ছবি ও দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি কালো রঙের গরুকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পেছনে একটি মহিলা কে গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ও একটি ছেলেকে কালো জামা- আ--

দুশোর রং করা ও একটি আকাশি রং করা দুটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যা--

ছবিটিতে একটি সরকারি অফিস দেখা যাচ্ছে যেটির দেয়ালে সাদা নীল ও আকাশি রং দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে। যেটির দেয়ালে সবুজ রং দেখা যাচ্ছে এবং দূর--

একটি নীল শাটার দেখা যাচ্ছে যেটি বন্ধ অবস্থায় রয়েছে। ওপরে একটি নীল প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

যার ওপরে লেখা রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাদা কালিতে আশেপাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে।

প্রাচীরের বাইরে কিছু মোটর সাইকেল কে দাঁড় করানো অবস্থায় দেখা যাচ্ছে সামনে একটি মাটির রাস্তা দেখা যাচ্ছে।

চারকোণে লেগ পিস দেখা যাচ্ছে। যেটি ফয়েল কাগজে মোরা রয়েছে। মাঝখানে কিছু স্যালাড দেখা যাচ্ছে। আর--

ছবিটিতে ইন্ডিয়ান অয়েল -এর একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে যেটি কমলা ও নীলের ওপর সাদাতে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল ।

ছবিটিতে একটি বড় ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ -এর পাশটি সিমেন্ট দিয়ে ঘেরা রয়েছে নিচে--

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। ব্রিজ এর রাস্তার মাঝে একটি সাদা লাইন দেখা যাচ্ছে। কিছু যানবাহন দেখা যাচ্ছে।

একটি খৈরী রঙের গাড়ি দেখা যাচ্ছে যেটিকে একটু উঁচু করে ঝুলিয়ে রাখা হয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি এক্সিস ব্যাঙ্ক এর এ.টি.এম. যেটি খয়রি রং করা রয়েছে খয়রির ওপর সাদা রং এ লেখা রয়েছে এ--